Hello শিবনাথ,

কি খবর তোমার? এইতো খবর ভালোই, তোমার সব খবর ভালো তো? হ্যাঁ খবর আমার ও সব ভালই, তোমার দেখায় পাচ্ছি না এখন।

হম সব ভালোই তোমার সব ঠিক আছে তো? হ্যাঁ আমার বাড়িতে ও সব ভালো আছে তো আসো একদিন বেড়াতে আমার বাড়ি, যাব এখন তো যাওয়া হবে না কয়েকদিন পর যাব. ঠিক আছে তাহলে সময় করে একদিন কাকু কাকিমা কে নিয়ে এসো বেড়াতে আমার বাড়ি এদিকে বেরিয়ে যাবে।

ও tournament ক্রিকেট tournament যেটা ওই মানে খেলা হয় আর কি এক দু দিন বা তিন চার দিনের জন্য যে tournament গুলো খেলা হয় মানে খেলাচ্ছে নাকি team দিয়ে, না খেলাচ্ছি বলতে পাশের গ্রামের ওরা খেলাচ্ছে, ও তোমরা খেলতে যাচ্ছ।

তো কেমন কেমন মানে ভালো ভালো খারাপ কিছু করে arrangement হ্যাঁ সব management ঠিকই আছে. এটা কি day তে হচ্ছে না night এ হচ্ছে খেলাটা। খেলা day তেই হচ্ছে। তুমি খেলছো সেই তোমাদের team এর সাথে সেই team মানে তোমাদের গ্রামের team এর সাথে, না আমি তো খেলতে যাইনি যাচ্ছি দেখতে যাই খেলাতে এখন যায় না পা এ একটু লেগে গেছে তাই, তা কি করে লাগালে পা এ তুমি? ওই খেলতে খেলতেই ক্রিকেট খেলতে পড়ে গেছিলাম। হ্যাঁ ওই পড়ে গেছিলা হয়তো সাবধানতা বসতা বুঝতে পারোনি তাই নাকি। হ্যাঁ পা মুচকে গেছিল। এই খেলাটা তাহলে মানে কতদিন এর কতদিন ধরে চলছে? মোটামুটি দশ বারো দিন ধরে চলছে এখন মোটামুটি এখনো দশ বারো দিন মত হবে মানে এক মাসে পুরো খেলা ছিল। তাহলে তো অনেকটা বড় ম্যাচ বলতে গেলে খুব তো সুন্দর লাগবে দেখতে খেলাটা।

তাহলে তো খুব সুন্দর ভাবে খেলাটা পরিচালনা করছো বলতে ওই যেসব কমিটি গুলো আছে তারা।

ও তা কি fee মানে কোন ছাড়া খেলাচ্ছে না নিচ্ছে খেলাতে ঢোকার জন্য,

এক হাজার করে মানে প্রত্যেকটা team পিছু এক হাজার টাকা করে নিয়েছিল entry fee তাই তো,

খেলার price সম্পর্কে কিছু জানো? মানে কি রকম কি price দেওয়া হবে যারা first হবে যারা রানার্স হবে man of the match, man of the এই রকম কিছু জান, first price জানি ওগুলো সম্পর্কে আমি জানিনা, তা first price কত শুনেছো তুমি? ওই পনেরো না কত বলছিল আর কাপ. ও মানে পনেরো হাজার টাকা দেবে যে দল জিতবে আর একটা কাপ দেবে তাই তো?

তো সেটা হতে আর কতদিন বাকি, মানে final খেলাটা কতদিনের কতদিন পর হবে বলে তুমি বুঝতে পার ওখানে তো খেলা দেখতে যাচ্ছ প্রত্যেকদিন, হ্যাঁ প্রত্যেকদিনই যাচ্ছে এখন মোটামুটি, মোটামুটি তোমার এখনো দশ-বারো দিন ধরো শেষ হতে, ওমানে দশ বারো দিন minimum তোমার দশ বারো দিন তুমি বলছো শেষ হতে মানে ওই দশ দিন পর হয়তো final খেলাটা হবে তাই তো,

দিয়ে final খেলা final খেলা দেখতে যাবে তো ওখানে তাহলে। final খেলা তো দেখতে যাবোই।

হ্যাঁ দিনে দুবার করে খেলা হচ্ছে, একবার দিনে একবার বিকেলে, সকালে একবার বিকেলে একবার, তাহলে তো খুব ভালোই কাটছে তোমার? হ্যাঁ বিকেলে যায় সকালে তো যায় না. যেদিন আমাদের টিম খেলে সেদিন সকালে যেতে হয়, ও তাই আর তোমার আর তুমি যেটা বলছো আর কি তোমাদের ওখানে এত বড় করে তোমাদের পাশের গ্রামে খেলা হচ্ছে তোমরা অনেকদিন ধরে খেতে যাচ্ছ খুব ভালো লাগলো কিন্তু, আমাদের গ্রামে হয় বুঝলে তবে এত এত এতটা বড় করা হয় না মানে ছোটো করে একদিনের হয়তো হয় টুর্নামেন্ট সবকিছু prize দিয়ে দেয়, মানে আমাদের গ্রামের মানে আমাদের গ্রামের হয় বলতে নাই আমাদের পাশের গ্রামে হচ্ছে ওরা করছে বড় করে, আর tv আর এখন তো খেলা চলছে হয়তো দেখছো ভারত versus নিউজিল্যান্ড যে খেলা গুলো হচ্ছে tv তে সব দেখতেই পাচ্ছ। হ্যাঁ দেখতেই পাচ্ছি, এইতো কিছুদিন আগে ভারতের সাথে নিউজিল্যান্ডের খেলা ছিল ভারত জিতল দেখলে হয়তো খেলা গুলো খুব সুন্দর permission করছে ভারতের মানে খেলোয়াড়রা আছে খুব সুন্দর সুন্দর ব্যাটিং করছে বোলিং গুলোও খুব ভালো ভালো করে ছাড়ছে, ওই জন্য ভারত হয় তো জিততে পেরেছিলাম ম্যাচ টা তাই না,

হম দেখলে রোহিত শর্মা দুজন মিলে পরপর দুটা century করলো খুব সুন্দর খেলছে তারা বলতে গেলে। হ্যাঁ এখন তো খেলছে হ্যাঁ ভালোই খেলছে দুজনে। তারপর হয়তো ও কিছুদিন পর হয়তো এখন মনে হয় তোমার হ্যাঁ টি-টোয়েন্টি series শুরু হবে নিউজিল্যান্ডের সঙ্গে হয়তো তখনই ক্যাপ্টেন করবে হার্দিক পান্ডে যত সম্ভব শুনলাম খুব একটা ভালো all rounder. all rounder ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া ওকে হয়তো দলের ভার টা সামলানোর জন্য ওকে নির্বাচিত করা হয়েছে সিদ্ধান্ত বলবো ভারতীয় বুকের সব থেকে, তারপর খুব একটা দুঃখ জনক খবর বলতে গেলে sports এর হয়তো তুমি শুনেছ ভারতীয় কিপার ব্যাটসম্যান যে রিশাব পাণ্ডে ঘটনা তা হয়তো শুনেছ car accident এর সে এখন হয়তো খুব আহত hospital এ ভর্তি আছে কিছুদিন আগের ই খবর। শুনিনি তো আমি, তো শোনোনি তাহলে তুমি তাহলে তোমায় বলি কি হয়েছিল ঠিক আছে?

কেউ পাশে থেকে কেউ তো হয়তো আসেনি সাহায্য করতে অনেক টা রাত হয়ে গেছিল তখন হয়তো কোন একটা খবর পেয়েছে কোন কিছু মাধ্যমে জানতে পেরেছে যে এরকম ঘটনা হয়েছে তারপরে যখন আসে স্বাস্থ্য দপ্তরের লোক বা পুলিশ প্রশাসন তখন,

এখন হয়তো ওকে bed rest এর জন্য বলেছে মানে খেলা এখন তার বারন ছ মাস, মানে এখন ছয় মাস খেলতে পারবে না তো, না ছমাস খেলতে পারবে না খুবই খারাপ লাগলো খবরটা শুনে যে খুবই একটা ভালো কিপার ব্যাটসম্যান ভারতের জন্য কারণ খুব সুন্দর performance করেছে কিন্তু সেটাই খুব দুঃখের বিষয় সেই ভারতে অনুষ্ঠিত হবে, এটি টি টোয়েন্টি এ টি টোয়েন্টি world কাপ যে কাপ টা অনুষ্ঠিত হবে সে সেটাতে হয়তো দেখতে পাবো না এটাই ভারতীয়দের কাছে খুব একটা আহ মানে খারাপ লাগছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের, তাই না. হ্যাঁ কিছু করার তো নেই। হ্যাঁ সেটাই এবার কার ভাগ্যে কি আছে সেটা কিছুই জানে না। ভগবান ছাড়া দিয়ে বাদ দাও বলি যে ফুটবলের খবর কি বল? ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলছো তোমরা এখন?

ও ফুটবল যখন কোন টুর্নামেন্ট হয় তোমাদের পাশের গ্রাম বা তোমরা হয়তো তোমরা ফুটবল খেলাও ফুটবল খেলাও?

ফুটবলটা ভালো লাগে না নাকি? ভালো লাগে না হ্যাঁ এটাই ভালো ও লাগে না,

না ফুটবল খেলা দেখি না তো ক্রিকেট ই দেখি।